সাইড -এ বাড়ি দেখা যাচ্ছে যার মধ্যে লেখা আছে বজাব ফাই আ বজাজ ফাইনান্স সেল অপ -ও লেখা--

দাঁড় করানো আছে। একটি সাইকেল দাঁড় করানো আছে। তিন নম্বর উদয় পুর গামপঞ্চায়েত।

এইটা একটি কলেজ। কলেজ এর গেট অনকে বোরো।

একটু গাছপালা দেখা যাচ্ছে মনে হয় নদীতে অনে-এক জল --